এটি একটি বইয়ের দোকান দোকানটি বেশ বড় দোকানটির দেওয়ালরর র‍্যাক -এ অনেক বই রয়েছে এবং--

দোকানটির মেঝেতে প্রচুর বই থাকে থাকে সাজানো রয়েছে এছাড়া এখানে বই খাতা পেন পেন্সিল ইরেজার রং পেন্সিল --

এটি একটি পূজো প্যান্ডেল পুজো প্যান্ডেল -টি খুব সুন্দর ভাবে নির্মাণ করা হয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য।

বাইক সাইকেল দাঁড় করানো রয়েছে। অ অনেক মানুষের ভিড় জমেছে।

সুইমিং অ্যা সুইমিং এর পোশাক পরে রয়েছে।

এবং একটি ছোট্ট বাথরুম -এর মতনও অংশ দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুন দেখা যাচ্ছে সেলুন টির মধ্যে কিছু লোকজন বসে রয়েছে হ্যাঙ্গার এ কিছু জামা কাপড় টাঙানো রয়েছে।

সেলন -টির বিপরীত দিকে কিছু দোকানও রয়েছে।

কিছু বড় বড় গাছপালাও দেখা যাচ্ছে ।

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে স্টেশন -টি বেশ বড় অনেকগুলি লাইন রয়েছে একটি লাইন দিয়ে একটি বড় মেল ট্রেন যাচ্ছে স্টেশন এ প্লাটফর্ম ও দেখা যাচ্ছে স্টেশন এ প্লাটফর্ম -এর ওপরে একটি বড় ওভার ব্রিজ রয়েছে।

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে। এটি মেদিনীপুর স্টেশন স্টেশন -টি অনেক বড় স্টেশন এ অনেক লাইন রয়েছে।

একটি লাইন এ দেখা যাচ্ছে একটি লোকাল ট্রেন এসে দাঁড়িয়েছে এবং প্লাটফর্ম ও দেখা যাচ্ছে প্লাটফর্ম এ--

অনেক মানুষের ভিড় জমেছে একটি বড় আটচালার নিজের কিছু মানুষ বসে রয়েছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে বিপরীত দিকেও আরেকটি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে।

দূরে একটি ত্রিপল দেখা যাচ্ছে একটি ছেঁড়া জামা পড়ে রয়েছে।

দূরে একটি মুরগিও চরছে কিছু কন্টেইনার দেখা যাচ্ছে।

উঠছে মন্দিরের ভিতরে অনেক লোকজন দেখা যাচ্ছে মন্দিরে চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু মানুষেরা পূজা দেওয়ার জন্য আসে।

ব্রিজ -টি খুব মজবুতভাবে নির্মাণ করা হয়েছে এই ব্রিজ দিয়ে প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে বিভিন্ন ধরনের প্রাইভেট কার বাস বাইক চলাচল করে।

কিছু প্রাইভেট কার দাঁড় করানো রয়েছে বাইক সাইকেল দাঁড় করানো রয়েছে কিছু লোকজনকে দেখা যাচ্ছে।

এখানে একটি বিশাল বড় মাঠ দেখা যাচ্ছে মাঠে এই মুহূর্তে ক্রিকেট খেলা চলছে বেশ কিছু ছেলেরা খেলছে একটি ছেলে দেখা যাচ্ছে ব্যাট করছে।

এবং মাঠের সামনে কিছু ব্যাগ পত্রও পড়ে রয়েছে মাঠের চার ধারে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে চার ধারে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ--

এবং লঞ্চ ঘাটের পাড়ে দেখা যাচ্ছে অনেক বড় বড় বাড়ি রয়েছে চারপাশে অনেক গাছপালা রয়েছে।

এবং স্বাস্থ্য কেন্দ্রের বাইরে বিভিন্ন উ নোটিশ দেখা যাচ্ছে।

এটি একটি মিষ্টির দোকান দোকানটি বেশ বড় দোকান মধ্যে দেখা যাচ্ছে লাড্ডু রয়েছে-এ সন্দেশ রয়েছে।

দোকানে প্রতিদিন অনেক মানুষেরা মিষ্টি কিনতে আসে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে নদীটি খুবই সুন্দর নদীতে দুটি নৌকা দেখা যাচ্ছে একটি নৌকায় প্রচুর যাত্রী রয়েছে।

এ মন্দিরে গ্রামের মানুষেরা পুজো দিতে আসে এখনো পর্যন্ত ও --

তো একটি পোস্ট অফিস দেখা যাচ্ছে পোস্ট অফিস -টি বেশ বড় এ পোস্ট অফিস -এ অনেক সরকারি কর্মী কাজ করে এবং এলাকার মানুষেরা বিভিন্ন দরকারে এইখানে আসে প্রতিদিন পোস্ট অফিস -এর বাইরে একটি পোস্ট বক্স -ও দেখা যাচ্ছে।

এ প্রাইভেট কার দেখা যাচ্ছে অটো দেখা যাচ্ছে চারপাশে অনেক লোকজনকে দেখা যাচ্ছে দূরে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

অনেক বড় বড় গাছপালা চারপাশে দেখা যাচ্ছে বিজ্ঞাপনের হোডিং দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় একটি অটো দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে কিছু লোকজনকেও দেখা যাচ্ছে।

চারপাশে অ্যা অনেক জিনিসপত্র রয়েছে একটি চেয়ার -ও দেখা যাচ্ছে।

এটি একটি মিশনারি স্কুল এর বারান্দা।

সেখানে একটি আর্ট কম্পিটিশন হচ্ছে।

পুরুষদেরও দেখা যাচ্ছে কিছু মহিলারাও কিছু বসার জায়গাতে বসে রয়েচে-এ।